এই ছবিটি দেখে মনে হচ্ছে এখানে কোনো একটি সাংস্কৃতিক ইস্কুলের অনুষ্ঠান চলছে।

এই অনুষ্ঠানের জায়গাটি বেলুন এবং কালো রঙের ওড়না দ্বারা সুন্দর ভাবে সাজানো।

এখানে খ্রিস্টানদের আকৃতি কিছু জিনিস দেখা যাচ্ছে।

এই ছবিটিতে মেখলা আকাশ দেখা যাচ্ছে।

এই দোকানটিতে একটি হেলমেটের দোকান দেখা যাচ্ছে।

এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেলমেটগুলি সাজানো এবং গোছানো আছে।

বাইরের গেটে অনেকগুলি লোকজনকে দেখা যাচ্ছে।

এই ছবিটি দেখে মনে হচ্ছে এটি কোন ফুটপাথ -এর দোকান।

এখানে অনেকগুলি ফুচকা অনেক কিছু জিনিস দেখা যাচ্ছে।

লোকটির মুখটি স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না।

এই ছবিটি দেখে মনে হচ্ছে এখানে ব্যাম--

এই ছবিটি দেখে মনে হচ্ছে এখানে লঙ্কা--

বাড়িটি হাফ ওয়াল এবং টিন দ্বারা তৈরি।

এই ছবিটি দেখে মনে হচ্ছে এটি কোন একটি এয়ারপোর্ট ।

এখানে পূজার জন্য মনে হচ্ছে দুপাশে দুটি টোপর এবং আলপনা দেওয়া আছে।

সকলের মাথায় টুপি এবং স্কাপ ।

এখানে একটি বাচ্চা রয়েছে মুখে হাত দেওয়া।

আর এদিকে অনেক মানুষের ভিড় জমেছে।

কয়েকজন লোক কাউন্টারের দিকে দাঁড়িয়ে।

বাইরে লাল রঙ্গের এবং সবুজ রঙ্গের কয়েকটি জিনিস দেখা যাচ্ছে।

চারিদিকে টিন দ্বারা ঘেরা দেখা যাচ্ছে।

ছবিটা দেখে মনে হচ্ছে এটি কোনো একটি গ্রামীণ এলাকা এখানে--

চারিদিকে গোল্ডেন কালারের জিনিস দ্বারা সাজানো হয়েছে।

লাইট দ্বারা দোকানটি উজ্জ্বল করে তুলেছে।

এখানে চারিদিকে লোকরা টিকিট নিয়ে ওষুধ কেনার জন্য আছে।

পিছনে খেলার জন্য গোলাপি রঙের কুয়াটফল রয়েছে।

এই ছবিটি দেখে মনে হচ্ছে এটি কোনো একটি আর্ট ক্লাস ।

এখানে সকলে আলাদা আলাদা জামা পড়ে আছে।

এই ছবিটি দেখে মনে হচ্ছে এটি কোন একটি হোটেলের রুম ।

এখানে ব্ল্যাঙ্কেট এবং বালিশ গুলি খুব সুন্দরভাবে সাজানো গোছানো।

সোফা হিসাবে নরম তুলতুলে বসার জন্য।

স্কুলটি দুইতলা বিল্ডিংয়ের উপর আবদ্ধ।

এই ছবিটি দেখে মনে হচ্ছে এটি কোন একটি খেলা হচ্ছে স্কুল এর।

পাশে মিড ডে মিলের জন্য টিনের ছাউনি দেওয়া জায়গা আছে।

স্কুলটির পিছন দিকে অনেক গুলি সুপারি গাছ আছে।

পিছনে অনেকগুলো আর্ট এন্ড কার্টচারের মু মূর্তি আছে।

এই ছবিটি দেখে মনে হচ্ছে এটি কোন একটি ফ্রুট জায়গা।

আপরে জিনিসপত্রগুলি কাচের র্যাকের মধ্যে খুব সুন্দর ভাবে সাজানো এবং গোছানো।

এই ছবিটি রাত্রিবেলা তোলা তাই অন্ধকার হয়ে আছে।